সাইডে একটা সাইন বোর্ড রয়েছে এখানে লেখা আছে আমুল।

সামনে একটা গাড়ি আছে কিছু বাইক এখানে রাখা আছে।

সামনে একটা বড়ের সাইনবোর্ড রয়েছে সেখানে দুটা গাড়ির ছবি দেওয়া রয়েছে।

এখানে একটা ঘর রয়েছে ঘরের মধ্যে একটা চেয়ারের মতো দেখা যাচ্ছে।

তার বারান্দায় একটা চেয়ার দেওয়া রয়েছে।

সামনে একটা সাইনবোর্ড আছে লেখা আছে সিটি মল ।

দরজার সোজা এখানে গ্রিল লাগানো রয়েছে।

দাড়ায় রয়েছে কিছু মানুষ এখানে ওপরে লাইট দেখা যাচ্ছে।

উপরে একটা সাইনবোর্ড রয়েছে সাইনবোর্ড -এ লেখা আসে সেয়াবান মেডিকেল হল ।

বাড়ির রঙ হচ্ছে সাদা আর দুইটা লোক রয়েছে এখানে।

সাইডের দেওয়ালে কিছু সাইনবোর্ড রয়েছে।

মাথাটা দেখা যাচ্ছে টিনের একটা বারান্দা রয়েছে।

দুইটা লোক এখানে হাত দিয়ে দেখতেছে কি করছে।

সাইডে ছোট ছোট গাছপালা রয়েছে।

পিছনে টিনের মতো কিছু দেখা যাচ্ছে।

আর পেছনে একটা সোফা দেখা যাচ্ছে।

দেওয়ালে সাইনবোর্ড রয়েছে আলাদা আলাদা।

আর সামনে এখানে বাইক রয়েছে।

এখানে সামনে ফুলের গেট আছে।

উপরে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডে লেখা আছে সুখদেও প্লেস ।

এখানে একটা ফরেস্ট দেখা যাচ্ছে।

এখানে সামনে কিছু মানুষ হেঁটে আসছে।

পাশে এখানে পেন্ডেল করা রয়েছে।